এটা দারিয়াপুর বাই শি হাই মাদ্রাসা। এখানে যত্ন সহকারে যত মুসলিম মুসলিম ভাই বোন এবং ছাত্র ছাত্রিরা রয়েছে এখানে পঠন পাঠন করানো হয়।

কম্পিউটার যাবতীয় জিনিস মেরামতো করা হয় এবং এটি সম্পূর্ণ খুব কম মূল্যে এবং সুলভ ভাবে শেখানো হয় ।

এটি একটি জুডো অ্যান্ড মারসেল আর্ট সেন্টার । এখানে যত্ন সহকারে জুডো এবং মারসেল আর্ট শেখানো হয়। এরা যে গুলো শিক্ষক রয়েছেন তারা নিজেরা খুব পারদর্শী হয় সব কিছুতে এবং অ্যা শিক্ষার--

ছবিটিতে দেখা যাচ্ছে একটি খেলা প্রতিযোগিতার চলা হয়েছে। এখানে অনেকজন বসে রয়েছে মাননীয় অনেক অনেক লোক বসে আছে। এখানে দেখা যাচ্ছে চেয়ার টেবিল চেয়ার -এ বসে আছে ।

এটি একটি প্রতি এটি একটি অনুষ্ঠান সেখানে অনেক পুলিশ গার্ড দিচ্ছে এবং পেছন থেকে রয়েছে ঢাক ঢোল বাজছে অনুষ্ঠান খুব বড়ো ভাবে অনুষ্ঠান হচ্ছে।